এবং নিচে অনেক ঘাস পালা আছে এবং পেছনে অনেক ঘাস পালা আ--

এবং তার দু সাইডে অনেক বাইক আর অনক স্কুটি আছে এবং একটি গাছ আছে এবং একটি -ছেলে এখান দিয়ে হেঁটে যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে এটি একটি পেট্রোল পাম্প ।